কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য শপিং মল সর্গ রাজ্য বাজেট -এ শপিং হোক কিংবা বিলাসবহুল সবধরণের জিনিসই এখানে পাওয়া যায়।

নৌকা একধরণের জলযান। যা জাহাজের থেকে ছোট। পৃথিবীর অনেক দেশেই নৌকা ক্রীড়া করা হয়।

আলুর পরোটা বানাতে আলু আটা ময়দা মাখন বা ঘি নিশ্চই লাগে।

যেমন কাপড় কাঁচা বাথরুম পরিষ্কার ইত্যাদি।